আ একটা ছেলে হেঁটে যাচ্ছে ওদের খুবই ভালো লাগছে।

এই যে ছবিটি দেখা যাচ্ছে এটা হচ্ছে মাছের বাজার।

এখানে বিভিন্ন ধরনের ফটো আছে আ সিনেমা আর্টিস্ট -এর।

খুবই সুন্দর লাগছে। এ ফার্নিচার টার্নিচার সমস্ত কিছু আছে। এখানে লাইট ফাইট দিয়ে খুবই সুন্দর লাগছে দেখতে। এই রকম--

গাছপালা আছে এখানে একটা স্ট্যাচু করা আছে ওখানে ঠাকুরের মূর্তি করা আছে দুটো।

ওদের-ও খুব বড়ো বইয়ের দোকান এটা খুবই ভালো এখানে সমস্ত রকমের বইপত্র পাওয়া যায়।

ছবি দেখা যাচ্ছে এটা খুব বড়ো কারখানা ওতে এখানে সব সর মাএ এটা কারখা- কারখানা থেকে তৈরী হয় এইখানে--

পাশাপাশি আরো অনেক রকম দোকান আছে।

এই যে ছবিটি দেখা যাচ্ছে এখানে রাস্তার গায়ে।

নাচ একটা শরীরের পক্ষে খুবই উপকার। ওটা একটা ব্যায়ামও হয়।

ওতে বিভিন্ন মানুষজন বসবাস করে ।

এখানে এই যে ছবিটি দেখা যাচ্ছে এখানে একটা মাঠের মধ্যে প্রদর্শনী মেলা লেগেছে।

এই ছবিটি দেখা যাচ্ছে এখানে একটা মোটর বাইক -এর দোকান আছে। আ অতএব এখানে--

আমাদের গাড়ি খারাপ হলে নিয়ে এলে ওনারা--

এ-এ এনারা যত্ন সহকারে আমাদের গাড়ি ঠিক করে দেয় আমরা আবার গাড়ি নিয়ে ব্যব --

এই যে একটা ছবি দেখা যাচ্ছে এটা হচ্ছে এটা বইয়ের দোকান।

আমরা ওই মাঠে অনেকবার গিয়েছি খেলা দেখতে। খেলা আমাদের খুবই প্রিয় আমরা খেলা দেখতে ভালবাসি।

অ্যা মেয়েরা এখানে সব পুজো করছে খুবই ভালো লাগছে।

ছবিটি দেখা যাচ্ছে এটা একটা কারখানা এখানে বিভিন্ন রকম পাইপ টাইপ এই সমস্ত তৈরী হয়।

এ খুবই সুন্দর লাগছে জলের ফোয়ারা করা আছে উপরে আকাশ চারদিকে সবুজ গাছ।

ওতে খুবই সুন্দর লাগছে দেখতে চিড়িয়াখানা আমাদের শুধু বাঘ না আরো অনেক কিছু পশু পাখি আছে।

মা এই বাজারে ফল থেকে শুরু করে ফল আনাজ সবকিছু চাল ডাল--

দোকানগুলো বন্ধ আছে সামনে রাস্তা।

তারপরে তোমার রুই কাতলা বোয়াল ভেটকি এই সমস্ত বিভিন্ন রকম ভোলা মাছ সমস্ত রকম মাছ নিয়ে বসেছে।

এই যে এখানে ছবিটি দেখা যাচ্ছে এটা হচ্ছে ফলের দোকান ওদের এখানে বিভিন্ন রকম ফল আছে।

আমরা উ উ ক পুজোর চার পাঁচ দিন ধরে ঠাকুর দেখি দিনরাত করে ঘুরি খুবই আনন্দ করি।

প্রত্যেকেই আমরা খুবই আনন্দ উপভো--

আ ওখানে এখনো পর্যন্ত কেউ ছাত্ররা আসেনি এখানে দে চেয়ার ।

এই যে ছবিটি দেখা যাচ্ছে এখানে সন্তোষী মায়ের মন্দির আছে।

খুবই ভালো লাগছে দেখতে আর এখানে যারা থাকে খুবই ভালোভাবে থাকে খুবই আনন্দে।